একটা বিয়ে ঘরের বাড়ির প্যান্ডেল লাইট আছে একধারে বর আছে কনে আছে ।

এ ঘরে দুটো জানলা আছে একটা দরজা আছে।

এদিকে স্কোয়ার ফিট এটা--

সাইকেল করে ফিটিং করে একলা হাতে নাট খুলছে।

একটা বড় ঘর দেখা যাচ্ছে তার উপরে--

ওই সাইড - এর মতোন ঘর দেখা যাচ্ছে গেরাম এর মতো সাধারণ গেরাম।

এটা ফাঁকা আছে এদিকে তিন দুটা--

তারপর দিয়ে এখনে অনেক বড়ো পাহাড় আছে।